ছবিটিতে একটি ওষুধের দোকানের দৃশ্য দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি লোককে দেখা যাচ্ছে।

পেছনে একটা বেড়া দেখা যাচ্ছে।

একটা বিল্ডিং -এর সামনে একটা সবুজ রঙের মাঠ রয়েছে।

একটি নীল রঙের বিল্ডিং দেখা যাচ্ছে।

বিল্ডিং টির দরজা খোলা আছে সেখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে।

একটা ঘরের ভেতর কিছু জানালা রয়েছে।

ছবিটিতে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে।

ব্যক্তিটি একটি কাপেট কার্পেট -এর উপর রয়েছে যেটির রং লাল।

একটি টি_ভি চালানো রয়েছে একটা দরজা খোলা রয়েছে।

একটা ছোট ঘর দেখা যাচ্ছে নীল রঙের।

সুন্দর করে কাটা কিছু গাছ রয়েছে।

ঝোপঝাড়ও রয়েছে সেগুলো সুন্দর করে কাটা।

একটা রিসেপশন টেবিল দেখা যাচ্ছে।

নীল রংয়ের কিছু কম্পিউটার টেবিল দেখা যাচ্ছে।

সামনে সোউচ্চ বিল্ডিং দেখা যাচ্ছে।

কিছু ছবি দেওয়ালে টাঙানো রয়েছে।

কিছু চেয়ার টেবিল দেখা যাচ্ছে।